এটি অনেক বড়ো একটা ইস্কুল ।

এখানে অনেকগুলো বিল্ডিং দেখতে পাচ্ছি।

ইস্টুডেন্টরা -রা সাদা ড্রেস পরা হাদ উপরে করসে।

একজন মাসিকে দেখতে পাছি সাদা কালারের শাড়ি পরা দূরে।

কিছু মানুষকেও দেখতে দেখা যাচ্ছে।

উপরে অনেকগুলো ঝাউ গাছ এবং দূরে অনেকগুলো বিল্ডিং ।

অনেকগুলো পাখি উড়তেছে।

দূরে দুটা ছবি আছে ওয়াল -এ

এই ঔষধের দোকানে অনেকগুলো ঔষধ রাখা আছে ভিতরে।

ওইদিকে সূর্য এবং কারেন্ট -এর অনেক গুলো তা-আর ঝুলানো।